সামনে একটি দোকানে একটি লোক কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পিছনে আরেকটি লোউক কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি মূর্তিও রয়েছে এখানে একটি ছোট্ট মন্দির টাইপ এরও রয়েছে।

একটি ছেলে পরনে একটি কালো রংএর টিশার্ট একটি হাল্কা সবুজ রঙের টিশার্ট পরে রয়েছে।